গাছপালাগুলির পেছনে বিদ্যুৎ পরিবহনকারী সুউচ্চ টাওয়ারগুলি চোখে পড়ে।

দোকানটি সম্ভবত কোন মেলা বা হাটে স্থাপিত অস্থায়ী স্টল ।

একটি বাগানবাড়ির দীর্ঘকার প্রবেশ পথের দৃশ্য।

ছবিতে দেখা যাচ্ছে একটি পুকুর ও তার পেছনে সারি সারি বসতবাড়ি।

পুকুরের জলে আশেপাশের বাড়িগুলোর প্রতিবিম্ব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

রঙ্গিন কাগজের জিনিস তৈরির মাধ্যমে শিশু মন নিজেদের বুদ্ধি ও চেতনার বিকাশ ঘটাচ্ছে।

পাহাড়ের শীর্ষে অবস্থিত চা বাগানগুলি দেখে মনে হয় যেন ভূস্বর্গ।

ছবিতে একটি খেলার মাঠ দেখা যাচ্ছে।